প্রিয় মানুষ বন্ধু বান্ধব ও পরিবারকে নিয়ে--

যেটি সাধারণত শীতের মধ্যে ওঠে এই আলু দিয়ে আলুরদম--

সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের সামনে স্কুল টিচার আছেন ও অনেক--

অনেক কটি বল জার্সি প্যান্ট --

এশিয়ান -এর বই পাওয়া য যায় |

যেটি খুবই সুন্দর রয়েছে বাগানটি এবং পার্ক -এর গেট গুলি--

ফ্ল্যাট -এর ছবি এটি দেখতে খুবই সুন্দর লাগছে তার পিছনে মেঘ গুলি খুবই সুন্দর দেখাচ্ছে আকাশে।

ও দর্শক দের বসার জায়গা দেখা যাচ্ছে-এ--

যেগুলি আপেল তরমুজনেশপাতিমুসম্বী লেবু যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং একজন মহিলাকে তার পিছনে একটি--

খুব সুন্দর একটি ফটো বাউন --

এটি সাধারণত একটি ট্যাটু --